ছুটির সংখ্যা বৃদ্ধি। মানুষের বুকে এই ভয়াবহ চিত্র এর নমুনা মাধ্যমিকের খাতায় ছেলেমেয়েদের অর্থহীন বৃদ্ধির খারাপ শব্দ লিখন ইত্যাদি। ইত্যাদি আজকের শিশু আগামীকাল ভবিষ্যতে মনে রাখতে হবে। এর এক করে পৃথিবীর মায়া ত্যাগ করলে সকলেই যেন হবে।

এই বয়সে হাতে খাতা বই থাকা দরকার। তার হাতে আইসক্রিমের বাক্স, একটি অত্যন্ত জরুরি বিষয় যে দেশের জনগণ যত শিক্ষিত সে দেশে তত উন্নত। আর ভারত যখন ও শিক্ষা খাতে ব্যয়

শিক্ষা স্ত্রীদের ক্ষেত্রে বিস্তারের আনা হয়েছিল। আর যাই হোক অনভুক্ত পেটে শিক্ষা হয় না। আগে শরীরে পুষ্টিকর দরকার খাবার। মৃদ্দিমিলের ফলে স্কুলের আঙ্গিনায় ঘুরতেন তুলনায় বহুগুণ গরিব ছাত্র। ছাত্রের সংখ্যা বৃদ্ধি একটা অধিকার করার ও উপায় নেই। আবার এই রাজ্যে শিক্ষার্থী কন্যাশ্রীর মত প্রকল্পের ফল বহু বাংলাদেশে এসে সংস্কৃতে একটা কথা আছে বিদ্যা দাত্রী নিয়ত অর্থ বিদ্যা গৃহনীয়। দান করেন কিন্তু দুই বছর অতি মারের স্কুলের বন্ধ করা~ করার প্রতি এমনই আনন্দ বাজার পত্রিকার পর কয়েকটি প্রতিবাদের যা খবর লক্ষ্য করেছে। বোঝা যায় দীর্ঘদিন যুবক অমিতাভ্যর কারণে সবার মানুষের ব্যবস্থাপনা পর্যায়ে পৌঁছেছে। তারপর গোবরের উপর বিশেষ প্রকার মত সরকারি চাকরি নিয়ে যেনো গ্রহণ লেগেছে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য দুই সরকারই চাকরির নিয়োগ বন্ধ করেছেন। রাজনীতি চলেছে তার নিয়োজন গতিতে এই যেন কিছু মানুষ সুযোগ বৃদ্ধা মন দেবেন না। রাজনীতিতে এসেছে, এরা মানুষের ভালোবাসা ও বিশ্বস্ততার উপরে আঘাত আনে। তাই এদের উপর বিশ্বাস করা পাপ। আমাদের চাকরের মায়ের বড় গেলাম। সংবাদ মাধ্যমে উঠে গেছে আমিও কোন অন্যায় করিনি। বিভিন্ন খবরে দেখা যাচ্ছে, তিনি বাঙ্ আমল থেকে এই সরকারের বিভিন্ন পদের সুযোগ সুবিধা নিয়ে চলেছে। কলেজ স্কুল ছুটির সংখ্যা বৃদ্ধি সমাজের বুকে এর ভয়াবহ চিত্র এর নমুনা মাধ্যমিকের খাতায় ছেলেমেয়েদের অর্থহীন একটি খারাপ শব্দ লিখন ইত্যাদি ইত্যাদি। আজকের শিশু আগামীর ভবিষ্যতে এই কথা সকলের মেনে রাখতে হবে। তাদের একের অন্যায়ভাবে অবহেলা নয় মনে রাখতে হবে এক এক করে পৃথিবীর মায়া ত্যাগ করে সকলেই যে সময়ে কখনও হাতেই থাকবে, রাষ্ট্রের দায়িত্ব এইবার বা এইবার সময়ের কোন পথ চলে না। আমাদের কোন

একদিকে উজ্জ্বলতা, গ্যাসের দাম বৃদ্ধি ও জিনিসপত্রের অস্বাভাবিক ও মূল্য বৃদ্ধি অন্যদিকে সমাধানের কাজ নেই তার ফলে তার ফলে মত বৃদ্ধি ও দৈনন্দিক দশা এদের জন্য ভালো ভালো ছেলেমেয়েদের সরকারি চাকরির প্রতি বিশ্বাস ও ভরসা উঠে যাচ্ছে। অর্থহীন করে তুলেছেন ভুলে গেছেন তিনি, শুধু পরিবারের ভোটে জিতেনি। তিনি তার সমাধান মাধ্যমে ভোটে নেতা জিতেছে মুখ্যমন্ত্রীর বিশ্বাস ও ভরসা উঠে যাচ্ছে। নেতাসহ মুখ্যমন্ত্রীকে বিভিন্ন কর্মসভায় বলে শোনা যাচ্ছে একটা মানুষের খেতে যখন লাগে আরে দল থাকলে তবে তো আপনি মন্ত্রি কখনো বিভিন্ন পাতায় দেখি, তিন সন্তানকে নিয়ে বিষ খেলেন মা। এইরকম খবর সমাজের বুকে কতখানি মার্জনীয়? এইবার মানুষের ভালোবাসা ও বিশ্বাসের উপর আঘাত আনে তাই এদের উপর বিশ্বাস করা পাপ। আমাদের চোরের মায়ের বড় গলার মত সংবাদ মাধ্যমে বুক ফেটে গেছেন আমি কোন অন্যায় করিনি তারপর গোঁদের উপর বিষ ফোঁড়ার মত সরকারি চাকরিতে যেন অগ্রহ লেগেছে। অর্থাৎ কেন্দ্র রাজ্য দুই সরকারই চাকরির নিয়োগ বন্ধ চলেছে। রাজনীতি চলেছে তার নিয়োগ পদ্ধতিতে, এই যেন ছিল। কখনো সুযোগ সুবিধা নেবেন না। রাজনীতিতে এসে~ এসেছেন। এরকম হাবভাবে মানুষ ভাবে বিশ্বের উপর আঘাত আনে, তাই এদের বিশ্বাস করা পাপ। আর ধরাতে যখন ও শিক্ষক হতে যায় উন্নত দেশের তুলনায় বেশ কম। আমাদের দেশে শিক্ষা অনেকটা কখনো পিছিয়ে মনে রাখতে হবে। শিক্ষা শোচনার উন্নয়ন ঘটায় একটা সময়, সে সময়ের জন্য শিক্ষা ব্যবস্থার মৃদ্দিমিলের ছিল না। আনন্দ বাজার পত্রিকার পর লক্ষ্য কয়েকটি প্রতিবাদের খবর। দীর্ঘদিন বোঝা যায় লক্ষ্য করলে পড়ার সমাধান মানুষের ব্যবস্থা কোন পরিবর্তন পায়নি এই যমুন~ এই যমুনা নদীর মধ্যে মাধ্যমিক পরীক্ষার খ্যাতির ছেলেমেয়েদের অর্থহীন বৃদ্ধি খারাপ শব্দ লিখন ইত্যাদি ইত্যাদি।

পরে পৃথিবীর মায়া ত্যাগ করলে সকলেই যেতে হবে। তখন অন্তত এদের হাতেই থাকবে রাষ্ট্রের দ্বায়িত্ব এবার ভাবার সময়

আগে স্বশরীরে পুষ্টিকর দরকার খাবার তুলনাহীন একটি অবস্থিত এই রাজ্যে শিক্ষার্থী কন্যাশ্রীর মত প্রকল্পের পর বহু বাংলার মিল হয়েছে সংস্কৃতে একটা কথা বলা হয়েছে বিদ্যা নিয়ে দান করে কিন্তু দুই বছর অতি মারাত্মক

গ্রীষ্মের ছুটি পূজোর দীর্ঘ ছুটি সব মিলিয়ে বেশ কিছু সময় মজা

মনে রাখতে হবে শিক্ষা চেতনার উন্নয়ন ঘটায়। একটা সময় সে সময় শিক্ষা বিস্তারে মৃদ্দিমিল আনা হয়েছে আর যাই হোক অনভুক্ত পেটে ঠিক শিক্ষা হয় না। তাদের শরীর পুষ্টি দরকার, তারপর শিক্ষা মৃদ্দিমিলের ফলে স্কুলের

এরা মানুষের ভালোবাসা ও বিশ্বাসের উপর আঘাত হানে। তাই এদের উপর বিশ্বাস করা পাপ। আমাদের সবচেয়ে মায়ের বড় গলা মানুষ উঠে গেছে। আর কোন ন্যায় করেনি। আনন্দ বাজার প্রথম পাতায় প্রকাশিত অঙ্কিতা খরখাদ ফেরাতে হবে। বেতন এর মত খবর হলো কি করে? জনগণের প্রশ্ন মন্ত্রীর মায়ের চাকরি চলে গেছে।

পত্রিকার পর পর কয়েকটি প্রতিবাদের খবর দেখা গিয়েছে। বোঝা যায় দীর্ঘদিন যুবক

অংশগ্রহণ করেছে। এইদিকে উজ্জ্বল গ্যাসের দাম বেশি ও নিত্য জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি। অন্যদিকে সরকারের সমাধান কাজের ফল পেয়েছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য বাইশ তারিখে বীরভূম জেলায় পাতায় প্রকাশিত হয়েছে। স্কুল ছুটির হার উদ্যোগের জন্য গাছের পাতা প্রকাশিত লম্বা ছুটি আইসক্রিম বেচে কিশোর। এই কিশোরের হাতে বই খাতা থাকা দরকার। আর ভারতের উন্নয়ন এখন ন্যায় উন্নত দেশে আমাদের দেশের শিক্ষা কেন্দ্রের মতে অনেকটা এখনো পৌঁছেছে। মনে রাখতে হবে শিক্ষা চেতনার উন্নয়ন ঘটায় একটা সময়। সে সময় শিক্ষা বিস্তারে মৃদ্দিমিল আনা হয়েছিল। হলো অনভুক্ত পেটে শিক্ষা হয় না। আগে শিক্ষা পুষ্টি দরকার তারপর পড়াশোনা। কিন্তু দুই বছর অতিরিক্ত কারণে স্কুল বন্ধ থাকায় পড়ার ক্ষতি। এমনি অনাশিক্ষা থেকে তার উপর বাঙ্গালির বারো মাসে তেরো পূজো। ছুটি পূজোর দীর্ঘ ছুটি। সব মিলিয়ে বেশ কিছু সময় মজা। ফলে স্কুল ছুটির সংখ্যা বৃদ্ধি সমাজের বুকে এক ভয়াবহ চিত্র। যার নমুনা মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট পরে স্কুলের ছুটি বৃদ্ধি। শুধু পরিবর্তনের পরিবারের ভোটে জেতেনি, তিনি সব সমাধান মানুষের ভোটে জেতা নেতার মুখে মন্ত্রীদের বিভিন্ন কর্মীসভা থেকে শুনা যাচ্ছে একটা সময়ে খেতে যখন লাগে দলে দল থাকলে তবেতো আপনি মন্ত্রী কখনো বিভিন্ন ভারতে বিভিন্ন ভারতীয়র মুখেও দেখি তিন সন্তানের বিষ খেয়েছেন। মা মৃ্ত দুই মেয়ে এইরকম খবর সমাজের বুকে কতখানি মার্জনীয়? বাইশ তারিখ আনন্দ বাজার সাতের পাতায় প্রকাশিত মাধ্যমে বিস্তৃত। আনন্দ বাজার পত্রিকার পর পর প্রতিবাদী বা খবর লক্ষ্য করলে বুঝা যায় দীর্ঘদিন যুবক অতিরিক্তকরণে সমাধান মানুষের স্বাস্থ্য কেন্দ্র পর্যায়ে পৌঁছেছে। তারপর গোদের উপর বিষ ফোঁড়ার মত সরকারি চাকরি যেন গ্রাহক ছেড়েছে। অর্থাৎ কেন্দ্র রাজ্য দুই সরকারি চাকর নিয়োগ বদ্ধ বলেই চলেছে। রাজনীতি চলেছে তার নিয়োগত গতিতে। এর ফলে কিছু মানুষ সুযোগ-সুবিধা নেবেন বলেই রাজনীতিতে এসেছে। এরা মানুষকে ভালোবাসে ও বিশ্বাসের উপর আঘাত হানে। তাই এদের বিশ্বাস করা পাপ। আমাদের চোরের মায়ের বড় গলা। সংবাদের মাধ্যমে বুক ফেটেই গেছে। আমি কখনো অন্যায় করিনি। বাইশে আনন্দ বাজার প্রথম পাতায় প্রকাশিত অঙ্কিতা

বিভিন্ন খবরে দেখা যাচ্ছে তিনি বাম পাশে থেকে সরকারের বিভিন্ন পদের সুযোগ-সুবিধা নিয়ে চলেছেন। এই বয়সে যার হাতে খাতা বই থাকা দরকার, তার হাতে আইসক্রিমের বক্স। শিক্ষা একটি অত্যন্ত জরুরি বিষয়। যে দেশে জনগণ যত শিক্ষিত সে দেশে তত উন্নত ভারতে যখন ও শিক্ষা খাতে উন্নত দেশের তুলনায় যখন কম আমাদের দেশে শিক্ষা অনেকটা কখনো পিছিয়ে মনে রাখতে হবে

এরা মানুষের ভালোবাসা ও বিশ্বাসের উপর আঘাত হানে। তাই এদের বিশ্বাস করা পাপ। আমাদের চোরের মায়ের বড় গলা মত সংবাদ মাধ্যমে বুক ফেটে যায়।

গ্যাসের দাম বৃদ্ধি ও জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অনেক বেশি। সমাধানের কাজ নেই, তার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন দুর্দশা। এই যে রকম খবরের ততখানি খবর মার্জনীয়। সৎ পথে প্রকাশিত দুর্দশার মাধ্যমে বৃদ্ধি পায়। আমাদের পরের জন্মে কোন দিশা হয়নি। মনে রাখতে, হবে এক এক করে পৃথিবীর মায়া ত্যাগ করে সকলেই যেতে হবে। তখন কিন্তু এদের হাতেই থাকতে রাষ্ট্রের দ্বায়িত্ব এরাই ভবিষ্যতের আলো। কিন্তু দুই বছর অতিরিক্ত কারণে স্কুল বন্ধ থাকায় প্রতি স্কুল যাওয়া হয়নি। স্কুল বন্ধর কারণে পড়াশুনা ঠিকমত হয়নি। এমন একটা কাহিনি এসেছে, তার উপর বাঙ্গালির বারো মাসে তেরো পূজো পার্বণ লেগেই আছে। অর্থাৎ একেবারে আজকের দিনে সুযোগ নেতা। এদের জন্য লাখ লাখ ছেলেদের সরকারি চাকরির প্রতি বিশ্বাস উঠে গেছে। অর্থাৎ কি যাবেন তিনি। শুধু পরিবারের ভোটেই জেতেনি, তিনি এর সমাধান মানুষের ভোটে নেতা মন্ত্রী বিভিন্ন কবি সভা থেকে শোনা যাচ্ছে।

উপায়~ উম উপায়~ উপাসনা ও উম অনশনে এদের দ্বারা পতি~ পতিত পবিত হওয়ার হওয়ার হরতাল পালন করিতে ও পরামর্শ দিতে। সরকারের ক্রো~ উম ক্রোধে প্রতিবেদি বিন্দুমাত্র ভক্তি করে

শৃঙ্খলা বজায় থাকে তাহার জন্য পুর্ব হইতে তিনি ব্যবস্থা অবলম্বন করলেন। অসহযোগের সাফল্য নির~ নির্ভর করে প~ পরিপূর্ণ সংগঠনের উপর ক্রোধ হইতে আসে শৃঙ্খলা। বিন্দুমাত্রও হিংসার অস্তিত্ব থাকলেও চ~ চলিবে না। প্রতিটি হিংসার অর্থ হইলো পিছনে ঘটিয়া আসা নির~ নিরপরাধ জীবনে অন~ অনর্থ অ~ অপচয় ক~ আহ করা। সর্বপরি এই শৃঙ্খলা রক্ষা করি~ করিয়া চলিতে হইবে। পূর্ববর্তী দুই নে~ সময় মার~ মা~ মাস কাল ধরিয়া ধরিয়া ইতিমধ্যে গান্ধিজি এবং অসহযোগ ক~ কর্তৃক অ~ অসহযোগ কম~ কর্মতালিকা প্রস্তুত হইয়া গা~ গিয়াছে~ গিয়াছিল। লিখিত বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়।

কে সামরিকভাবে অকালিত বন্ধ রাখিতে হইবে। এবং, ছা~ শালিসির দ্বারা দেওয়ানির মা~ মামলা~ মা~ মীমাংসা করিতে হইবে। এর পি~ পিতা-মাতা দিকে সরকারী schoolboyscout করিতে হইবে। সর~ সংস্কার অনুযায়ী যে council গঠিত হই~ হইয়েছে তাহারও ব~ বর্জন করিতে হইবে। সরকারী যে এর ভো~ ভোজ~ এর ভোজসভা বা জলসায় অং~ অংশগ্রহণ চ~ চলিবে না। সামরিক ও অব~ অম~ অসম~ অসামরিক যেকোনো চাকরি গ্রহণ করিতে অস্বীকার করিতে হইবে।

ভালো করিয়াই জানিতেন এ বিষয় তিনি পুঙ্গাণু পরোক্ষভাবে পাঠ করিইয়েছিলেন। তিনি রচনা হইতে বহু অংশ তাহার প্রবন্ধ গুলিতে উদ~ উম উদ্দিতও করিইয়েছেন আইন অমান্য হয়ে~ হয়েছে। অসহযোগ তিনি বিশেষ সাধারণতার স~ সহ~ সহিত বি~ বিচার করিয়া দেখাইয়াছেন। আইন অমান্য হইলে মানিয়া ~আহ মানিতে আহ মানিতে অস্বীকার কোনো আইনকে বস্তুত ভঙ্গ করে। এই আইন ভ~ ভঙ্গের রীতি কেবলমাত্র কয়েকজন মানুষের ছরা~ ছড়ায়ই। কার্যগত উম প্রয়োগ সম্ভব অথচ, অন্তরপক্ষে অ~ অন~ অন্য সহযোগিতা হইলে গনআন্দোলন এবং, এ~ এই ইহা গনআন্দলনই হটা~ উম হওয়া উচিত অবশ্য গান্ধিজী ভারতের জন সাধারণকে যে আইন অ~ অমান্যের জন্যে প্রস্তুত কর ~ উম করতে চেয়ে~ চেয়েছিলেন তবে তাহার

গান্ধিজী উপর্যুক্ত সময়ের প্র~ উম প্রতি~ এর প্রতীক্ষা ক~ করিতেছিলেন। একলা আগস্ট তারিখে তিনি তাহা এক বিখ্যাত পথে আন্দলনের সংকা~ সংকেত করি~ করিলেন এই পথে। শহিদ গান্ধিজী তাহার খেতাব এবং পদকগুলিকে এর ফে~ এর ফেরত পাঠাইলেন। আপনার উম পূর্ববর্তি বাহাদুর আমাকে দক্ষিণ আফ্রিকার

বা~ বাহিনীর কর্মচারী হিসেবে আমি যে প~ পদক পা~ পাইয়াছিলাম বাহন বাহিনী হিসাবে কাজের জন্য আমি যে পদ পাইয়েছিলাম সেগুলো সমস্তই ফের পাঠা~ আহ পায়ে~ পাঠাইয়েতেছি এই ইহাতে ইহাতে যে আমি হ~ হই না ই এমনি নহে। ত~ ততপর গান্ধীজী অমৃত স্বরে উম ঘটনাবলি এবং নে খি~ খিলাফত আন্দলনের মূলের কা~ কারণগুলি উল্লেখ কর~ করিয়া বলে কিন্তু, যে~ যেস~ যে সরকার এরূপ আহ দুর্নীতিতে এবং অন্যায়তে~ উম অন্যায়ের ক~ কালিমায় ক~ কলংকি~ কলংকিত তাহার প্রতি আমি আর বিন~ আহ বিন্দুমাত্র সম্মান আহ বা স্নেহকে প~ প্রশ্রয় দিতে পারিনা। আজ এই সরকারকে তাহার সকল উম ভুল-ত্রুটি সংশোধনের করাই বা প্রয়োজনীয় হইয়ে~ হইয়েছে। জনসাধারণের সহিত পরামর্শ করিয়া বড় লাট সকল অতীত অন্যায়ের এবং অ~ অবিচারের ক্ষতি ক্ষতিপূরণ করি~ করিবেন না। গান্ধি এমন আশাও এই পদ্যে প্রকাশ করেন। অবিলম্বনে গান্ধীজীর দৃষ্টান্ত ভারতের সর্বত্ব এই অণু স~ সি~ সৃষ্ট হইতে লাগিল। শত শত আইনজীবী এবং বিচার বিভাগ বি~ বিভাগের কর্মচারী পদত্যাগ পত্র দাখিল করিলেন। হাজার হাজার এর ছা~ ছাত্রেরা এর এ~ college ত্যাগ করিল আ~ আর আদালত গুলি bo~ boycott হইলো উম school গুলি জন এর শূন্য পড়িয়াও রইলো। ভারতের রাজ্য কংগ্রেসে কলিকাতার এক বিশেষ অধীনে বি~ বিপুল ভো~ ভোটাধি কা~ কারকে এর সিদ্ধান্তের সমর্থন করিলেন। গান্ধীজী এবং তার বন্ধু ম~ মাওলানা

এর দেশময় ঘুরি~ উম ঘুরিয়া বেড়া~ এর বেড়াইতে লাগিলেন। এসময় সংগ্রামে প্রথম কয়েকমাসে গান্ধিজীর নেতৃত্বে যে ক্ষমতা দে~ দেখাইলেন তাহা ইতিপূর্বে আর ক~ কখন দে~ দেখান নাই। হিংসাকে সংগত করিয়া রাখিতে হইল জন~ এর জনতার শৃ~ এর উম শৃঙ্খলা হি~ হিংসাতার কার্যকে তাহার এর চিরকাল-ই ভয় তিনি তীব্রভাবে জন~ জনতা তন্ত্রের নিন্দা করিলেন, এই জনতাতন্ত্রকে নি এই তার ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বিপদ বলিয়া আহ ভা~ভাবেন। যুদ্ধকে তিনি এর যেমন এর যুদ্ধকে তিনি যেমন ঘৃণা ক~ এর ক~ করেন, তেমন তা আর কে~ কেউই উম করে না। তবু যদি তাহাকে উম বাচ~ উম বাছিয়া ল~ লইতে বলা হয়, তবে তিনি এই জনতা কে ব~ বন্ধনমুক্ত করিবার অপ~ অপেক্ষা যুদ্ধকেই ই এর শ্রেয় বলিয়া গ্রহণ করিবেন। ভারতকে যদি হিংসা দ্বারা সা~ স্বাধীনতা লাভ করিতে হয় তবে তাহাকে শৃঙ্খলা এবং সম্মানজনক আহ সম্মানজনক হিংসা দ্বারাই করিতে হইবে। জনতার আহ সা~ শাসন আমরা কোনো এর মতে আহ গ্রহণ করিব না। এমনকি আনন্দ নিয়ে আনন্দ শোভাযাত্রাও যেকোনো মু~ মুহুর্তে পরিণত হইতে পার~ পারে। ও~ ওই উম অনিয়মের মধ্যেই ইতি~ ইতিতে নিয়মকেও গড়িয়া আহ তুলি~ এর তুলিতে হইবে। এর বি~ এর বিশৃঙ্খলা জনতার শাসনের স্থান আনিতে হইবে জনসাধারণের বিধিকে বিধিকে তাই উম তাই গান্ধিজী জনসাধারণের এই বি~ বিক্ষ~ বিক্ষোভের ধারা এবং উপ~ উপর্যুক্ত উম পথে পরিচালিত করার জন্য উম জন্যে ব~ বহু নিয়ম-কানুনের প~ প্রবর্তন করিলেন। আমাদের অন্যতম মা~ মারাত্বক ত্রুটি এই যে আমরা সঙ্গীতকে ব~ অবহেলা করিইয়েছি। সঙ্গীতের অর্থ হইলো শৃঙ্খলা দুঃখের বি~ বিষয় করতল গত ইহাতে ইহার জাতি কর~ করণ ঘটে নাই, ঘটে নাই জনপ্রিয় এর সংগীতে জনপ্রিয় সংগীতই সঙ্গীত গুলিকে

কম বেশি প্রত্যেকে অধি~ অধিবেশনে এবং প্রত্যেকে সম্মেলনে যোগ দিবেন এবং সংগীত সকলেই এর শিখাইবেন। এর তত্পর প~ পরিচালনার বিষয়ে কতকগুলি নিয়মে তা~ তালিকা ও রয়ে~ রইয়ে~ রইয়েছেন শোভাযাত্রার জন্য স্বেচ্ছাসেবক গ্রহণ করা উচিত হইবে না। সুতরাং, অ~ অব~ উম অত্যন্ত অভিজ্ঞতা এর অভিজ্ঞতা এর স্বেচ্ছাসেবক ভিন্ন কেহই নেতৃত্বের এর এর সুযোগ এর পাইবে না। স্বেচ্ছাসেবকদের প্রত্যেকেদের প্রত্যেকের সঙ্গে এর একটি এর সাধারণ নির্দেশের এর তালিকাও থা~ থাকিবে স্বেচ্ছা সে~ সেবক সম্পূর্ণরূপে মানিয়ে এর মানি~ এর মানিয়ে এর চলিবার জন্য জ~ জনতাকে নির্দেশ দিতে হইবে। কোনো কোনো জা~ জাতি ধবনি তুলিতে হইবে এবং ক~ কখনও তুলি হইবে তাহাও স্বেচ্ছাসেবকগণ এই স্থির করিয়া দিনে, সদর রা~ রাস্তাগুলিতে ভিড় এর জমিতে দেয়া উচিত হইবে না। railway station গুলিতেও পা~ যাহাতে ভিড় না জ~ জমে তাহার ব্যস্ত করিয়ে হইবেন। অর্থাৎ, এক

জাতির এর সর্বাপেক্ষা ক~ কঠিন এর কর্তব্য হই~ হইল ভা~ এর শো~ শোভাযাত্রা এবং বিক্ষোভ এর প্রদর্শন গু~ গুলিকে গুলিকে শৃঙ্খলা করিয়া তোলা। এর বিশৃঙ্খলার এর জনতাকে এর থাকিয়া থাকিয়া এর থাকিয়াই হিংসার আশ্রয় গ্রহণ করে। উম্মুক্ত, ও ইহাই উঠে আ~ আকং~ উম অভিভূত হইয়া পড়ে। একদল হিন্দু আছেন এর যাহারা হয় গান্ধিজীর নীতে নী~ নীতির উম স্বরূপ এর টি নয় এই নীতি রাজনীতির উপযোগিতাটি দ~ ধরিতে পান নাই। তাহারা হিংসার আশ্রয় হ~ লইতে পারেন। গান্ধিজী হিংসা বিরোধিতা না করা ~করা জন্য তাহাকে অনুরোধ ক~ করিয়া তাহার নিকট বহ~ ব~ বমি পত্রও আসে। এই পত্রগুলিকে এর উম এগুলো কী উদ্যত এবং অপমানকর বলা হয় যে গান্ধিজীর কথাগুলি তাহার এর শত্রুকে পে~ প্রতারণা করিবার য ছিলনা এর ছিলো মাত্র এবং এই পত্রের লেখক~ লেখকরা তাহার নিকট যুদ্ধে এর অবতীর্ণ হইবার সংকেত ও দাবী করেন। গান্ধিজী তীব্র ভাবে এই কতকগুলি জবাব দিয়েছে~ দিয়েছেন। তি~ তিনি তিনটি উম সুন্দর প~ প্রবর্তনায় নীতিকেও অপমান করিয়া এর দে~ দেখান। হিন্দু শাস্ত্রকে এর কে কিংবা ক~ কোরানেও কোথাও হিংসার দিয়া~ দিয়েছে? ইহা তিনি অস্বীকার করেন। হিংসা ক~ কখনও কোনো ধর্মের সূ~ সুত্র হইতে পারেনা। এর যি~ যি~ যিশু এর এর যিশুকে নিষ্ক্রিয় প্রতিরোধর প্রতিরোধে ররাজপুত্র বলা যায় যাইতে পারে। ভা~ ভা~ ভগবত গীতা হিংসার শিক্ষা দেয়না। কেবল শিক্ষা দেয় নিজের জীবনকে বিপন্ন করিয়া ও কর্বত ক~ করিবার। মানুষের হাতে যে সৃষ্টির এর খ~ ক্ষমতা নাই তবে কেমন করিয়ে তাহার ধ্বংসের অধিকার থাকে। এমনি, এমনকি শত্রুকেও আমাদের ভালোবাসিতে হইবে। অবশ্যই হই~ উম ইহা হইতে এই হয়নাই যে পাপকে মানিয়া লইতে লা হইবে। gene~ general যদি অসুস্থ হইয়া পড়ে তবে তাহারা করিতে গান্ধিজী প্রস্তুত। কিন্তু, উম কিন্তু তাহারা নিজের ও যদি এর এমনভাবে জীবনযাপন করেন যাহা ল~ লজ্জাজনক হবে। এর তবে গান্ধিজী ভালোবাসা আকাংখার

ত্যাগ~ উম ত্যাগের দ্বারা আমাদের পাপের প্রতি রোধ করি~ করিতে হইবে। এর এবং, যখন অনুতাপের লক্ষ দেখা যাইবে,

এই আহ সংযোগে এই সংযোগে গান্ধিজী দু~ দুর্বলকে কে উৎসাহ দিও ক্ষমতা সংগ্রামের সম্মুখ হ~ হইতেন যাহার বা ভয় গান্ধিজীর যুক্তি তাদের তাহাদিগের সা~ সাহস করিয়ে তুলেন। এই পৃথিবীতে প্রত্যক্ষ সংগ্রাম ছাড়া কিছুই স~ সফল হয় নাই। নিষ~ নিষ্ক্রিয় প্রতিরোধ এই কথাগুলিকে আমি যথেষ্ট নিয়ো~ নি~ নি~ নয়। এর বলিয়ে বা~ বা~ বাতি এর বলিয়ে বাতিল ক~ করিয়ে দি~ দিয়েছি প্রত্যক্ষ সংগ্রামের দ্বারাই general smart এর smart এর মধ্যে প~ প~ পরিবর্তন সংগঠিত করা সম্ভব হইয়েছিল। এর খ্রিষ্ট এবং বু~ এর বুদ্ধই ইহা~ ইহারাও জীবনের মধ্যে কিসের সুন্দ~ এর সুন্দরতম সম্বন্ধই দেখিয়ে ছিলেন, শক্তির এবং স্নেহের যুদ্ধ বুদ্ধ তাহার সংগ্রাম শত্রুর পুরো শিবিরেও স~ সঞ্চারিত করিয়ে দিয়েছিলেন। ফলে বাম্মণেরও উম আদি মাথা নত করিয়েছিলেন মন্দির যাহা~ যাহারা করিয়ে~ করিতেছিলেন খি~ খি~ খ্রিষ্ট তাহাদিগকে তা~ তাড়াইয়া দি~ দিলেন, নিন্দা করিলেন। এর ফে~ ফেরিসিদের নিন্দা করিলেন ভণ্ডামির হই~ ইহাই হইল প্রত্যক্ষ সংগ্রামের নিবিড়তম রূপ। ই~ ইহাতে প্রত্যক্ষ যে সংগ্রামের পশ্চাতে অপার করুণ। ইংরেজদের এর হৃদয় এর এবং যুক্তি আবেদন করিতে হইবে। ইংরেজদের তিনি তাহার প্রিয় বন্ধু ব~ বলিয়াই অবিহিত করেন। তিনি এর তিনি এর তিনি তাহার দিগকে স্মরণ করাইয়া দেন এবং এর যে তিনি তিরিশ বছর ব~ ধরিয়া তাহাদের বিশ~ বিশ্বস্ত সহ~ সহচরী ছিলেন ছিলেন। hi কুসুম

hello

আমারটাই তো কোনোরকম কি নিয়ে যেন কথা বলবো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 আমি কি ঠিক জানতে যাচ্ছিলাম যে হুম হুম পাবেন হ্যাঁ আমি জানি আমার নীতিকে ওড়াননি ধরবার নেই হুম আপনার মনে হয় honours complete শেষ না